তার মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো গাছ।

অনেকগুলো ছোট বড় গাস আসে।

এটি একটা হোটেল হোটেলটা খুব সুন্দর করে সাজাইছে ছোট হোটেল হলেও খুব সুন্দর করে সাজাইছে।

নাম হল হোটেলটার নাম ধর হোটেল ।

দেহেন কলার গাড়ি আছে সামনে মানসে আছে।

একটা চেয়ার আছে একটা টেবিল আছে অনেকগুলা লাইট আছে।

মঞ্চটা খুব সুন্দর করে সাজাইসে লাল ও সাদা লাইট বিভিন্ন ধরনের লাইট দিয়া মঞ্চটাকে সাজাইসে।

এটা অনেকগুলি বালি আছে। অনেকগুলা বালির অনেকগুলা লেবার অনেকগুলা মানসি ঠাগি আছে।

সামনায় ছোট ছোট বাড়ি আসে পিছনে বড় বিল্ডিং আসে।

এইটা একটা বিল্ডিং তৈরির কাজ চলিল লাগছে।

এদিকের ভাল লাগছে অনেক ধরনের গাছ।

অনেকটা আকাশি কালার বুলেটের চাকা দুইটা সেই মোটা।

সামনা একটা মানুষে বসে আসে অনেকগুলা মোবিল আসে।

জমিগুলাত জল আসে ছোট ছোট গাস দেখা জলসিদ --

পিছনটা খুব সুন্দর করে ডেকোরেট করছে।